এছাড়া ডাক্তার হচ্ছে মানুষের কাছে চারটা মানুষ দেখতে পাই একটা বাইক একটা বিল্ডিং এখানে কাজ চলছে--

চেয়ার আছে টেবিল আছে আছে বাড়ি আছে লাইট আছে ছাদ আছে।